আমি একবার রসগোল্লা করেছিলাম সেই

কী বলছি কলাই এর ডালে রসবরা করবে।

আচ্ছা আচ্ছা বৌদি তুমি কোনো দিন ঐ করেছো প্রদীপ বানিয়েছো মাটির হ্যাঁ হ্যাঁ।

হ্যাঁ প্রদীপ বানিয়েছিতো আগে তো চৈত্র মাসে প্রদীপ বানাতাম গঙ্গা থেকে মাটি এনে দিতো হাতে হাতে বানাতাম

আমি তো ভেবেছি Facebook এ live আসব।

হ্যাঁ face তুমি কোনোদিন Facebook এ live এসছো?

তোমার তোমার কী কী cartoon ভালো লাগে Youtube এ ? এই ইয়ে tom & jerry তা ভালো লাগে তারপর গোপাল ভাঁড়

মাঝে মাঝে আমি খুললেই দেখবো।

আমি শুধু regular দেখি inside out আর the vlogging channel ওদের vlog দেখতে আমার খুব ভাল্লাগে আর একটা দেখি

আরেকটা দেখি discovery আমার তো খুব প্রিয় English বই দেখি কেন ঐ টায় জন্তুর English বই গুলো

তারপরে মাছ ধরে না দেখবে ছোট ছোট পুকুরে গিয়ে নদীতে গিয়ে সে বাঁশ

আমি আমার সারা phone তুমি আমার phone খুললেই তুমি দেখবে কী বলতো তোমার ঐ ছবি বের হবে, ঐ জামা

আচ্ছা বৌদি তুমি এইটা এইটাকে দেখো যে আহ এখন WhatsApp এ অনেক কিছু fraud গিরি শুরু হয়ে গেছে এই সম্পর্কে কিছু জানো তুমি ?

না না Whatsapp এ Whatsapp এ এখন কিন্তু মানুষ অনেক বেশি সৎ হয়ে গেছে দেখবে এ~এইটা ঐটা share করে বলে কী যদি নিজের ভালো চাও তাহলে এইটা share করতে হবে এরম বলে না। না না সেরকম কিছু দেখা হয়না ওইটা তখন বেরিয়ে গেছে Youtube তাহলে ভালোই লাগে বলো আমাদের? এইযে এত বেলা এসে খেতে আসলাম হ্যাঁ অনেক বেলা হয়ে গেছে তোমার খেতে হ্যাঁ আমি না বেরুবো office থেকে এবার বেরুবো কারণ আমার বৃহস্পতি বার ফুল মালা কিনবো কাপড় কেঁচে পরিষ্কার করবো অনেক কাজ আছে এখন

না না আমাদের লক্ষী পূজো জানো না ঐতো ইয়েতে হয়ে গেছে তো দূর্গা পুজো তে এই অনেকের নাকি লক্ষী পূজোই কালি পূজোর দিন হয়। হ্যাঁ হয়তো গণেশ লক্ষী পূঁজো হয়তো। সে তো মারওয়ারি দের বাঙালিদের

না আমি অনেকের শুনছি বাঙালিদের ও নাকি লক্ষী পূঁজোর দিন লক্ষী পূঁজো হয়।

কিন্তু বিহারীদের আমাদের বাড়ীতে প্রসাদ টরসাদ দিবে তো

আমাদের তো লক্ষী পূজোর দিন নারায়ণ পূজো হয়েছিল শিন্নি মিন্নি হয়েছিল নারায়ণ পূজো তো প্রত্যেক মাসেই হয় পূর্ণিমাতে হম লক্ষী পুজোর দিন হয়েছিল। mobile এ সব net কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই Youtube, Facebook এরাই নিয়ে নেয় Youtube Facebook তারপর WhatsApp

প্রচুর net যায় না বলো? খুব নেয় আমি YouTube দেখি এখন জামার collection গুলো দেখি Flipkart থেকে Meesho থেকে আহ Meesho Meesho ও খুব ভালো চলছে। হ্যাঁ Meeshoতো দেখলাম নিয়েছে আমার ভাই খুব ইয়ে করেছে

download করেছে আমি তো এমনি দেখলাম খুব ভালো ভালো আছে আহ ঠিক আছে।

হ্যাঁ তুমি তোমা তুমি আরেকটা vlog start করতে পারো যে এতো সাড়ে চারটা পাঁচটার সময় আমি খাই ইয়া দুপুর বেলা।

তো বৌদি হাতের একদম পছন্দ করি না

ঠিক আছে আমাকে না ডাকছে আমি phone রাখছি বুঝলেতো bye

আজ আমি atleast ভোরবেলা চারটৈর থেকে সাড়ে চাড়টে ঘুম থেকে উঠি একটু rest নি পাঁচটা বাজলেই bathroom -গিয়ে bathroom থেকে এসে একটু গায়ত্রী মন্ত্র পাঠ করি এটা আমার ইউ মানে usual ব্যাপার আমি করতেই হবে করতেই হবে ব্রাহ্মণ হিসাবে দীত্বিয়ত একটু দুঃশ্চিন্তার মধ্যে আছি পাশের flat -এর একজন ভদ্রলো লোক আছে যে দেবতোনু ঘোষ ওকে নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি মানে আমি খুব terrific tention feel করছি

যাক আমি জানিনা what could be happen today tomorrow I praying my god

ভগবানের ইচ্ছে উনিই আমাকে নিয়ে যান আমি এবার ভগবানের কাছে প্রার্থনা করবো ভগবান তুমি আমাকে এবার ও নিয়ে যেও শুধু ওর মঙ্গল কামনা আরোগ্য কামনা আমি করি কি ভগবান একটা বাচ্চা দুধের শিশু আছে ওর ওদের মনে আঘাত দিওনা ঠাকুর ওরা নিষ্পাপ এটা আমি তোমাদের মঙ্গল করলাম এবং তুমি য্য কোনো প্রকারেন দিক তুমি আরোগ্য করো

কেদার বদ্রীটা জায়গাটা খুব tough জায়গা জানিসতো এবার দেখছি যে difficulties হয়েছে তার কারণ হচ্ছে আমরা এবার রাজধানীতে উঠেছিলাম কারণ আছে আমি কুম্ভ express -এ ticket কুম্ভতে আমার যে itc ticket কাটে সেই it টা আমার হয়নি আমাকে তো বললো এই itc তে তুমি যদি যাও তোমাকে কিন্তু checker ধরতে পারে ও tt যদি মনে করে তোমায় জেল জেল ভরা ভরবে জেলেও ভরতে পারে আমি আর সাহস নিলাম না আমি রাজধানী করলাম রাজধানী শিয়ালদায় চারটে দশে সাড়ে চারটে train -এ train - এ উঠলাম উঠে পরেরদিন সকাল দশটা চল্লিশে পৌছলাম আর দিল্লিতে একটা ভয়ঙ্কর জায়গা মানে ওরা খুব মানে লোককে খুব ঠকায় দিল্লির auto আলা rickshaw আলা tempo যেকোনো লোককে ঠকায় তারপর একটা গাড়ি করলাম গাড়ি করে bus stand -এ ওরা bus আড্ডা বলে সেটা হচ্ছে কাশ্মীরে গিয়ে কাশ্মীর gate -এ গিয়ে নামলাম নামার পর luggage নিয়ে উঠলাম একটা bus - এ উঠলাম উত্তরাখন্ডের bus -এ উঠে আমি হরিদ্বারে পৌছলাম বিকেল সাড়ে চারটে তারপর ক্লান্ত হয়ে গেলাম ওখান থেকে ভারত সেবাশ্রমে উঠলাম ভারত সেবাশ্রমে উঠে বিশ্রাম করে rest fest নিয়ে খাওয়ার দাওয়ার নিয়ে এলাম খাওয়ার দাওয়ার নিয়ে এসে ঘরে বসে খাওয়া দাওয়া করে রাত্তির বেলা শুয়ে পরলাম আর আমি জানি সবার একটু অন্যরকম ব্যাপার থাকে

এটা আমরা পরদিন সকাল বেলা উঠলাম ভোরবেলা চা ফা খেলাম গঙ্গা দেখলাম গঙ্গার ঘাটে জাওয়ার পরে তারপর যা করার হলো তারপর আমাকে যে গাড়ির driver নিতীন নিতীনকে ডাকলাম

নিতীন বললো এতো টাকার কমে যেতে পারবোনা আমি তো তো আমি বলিয়ে বুঝিয়ে তিন জায়গায় ঠিক করলাম ভর্সিকেদার বদ্রী তিন জায়গায় যাওয়া হবে

আর যো গঙ্গোত্রী ভরসে তো গঙ্গোত্রীর কাছেই তা আমি প্রথমে গেলাম hostail -এ hostail -এ apple garden দেখলাম দূর্দান্ত hostail -এ অনেক ঘর শুনেছি রাজ কাপুর ওখানে রাজ আআ রাম তেরি গঙ্গা মেলি shooting -টা করেছিলো তা অসাধারণ

যে post office -টা মন্দাকিনী চিঠিটা drop করে সেই চিঠিটা সেই জায়গাটাকে দেখলাম দেখা হচ্ছিল গঙ্গোত্রী

আর এই বছর গঙ্গোত্রী কেদার যা ভীড় হয়েছে কারণ হচ্ছে গত বছর তো corona গেছিলো corona -র কারনে কেউ যেতে পারেনি এই বচ্ছরটা মারাত্মক ভীড় তারপর আমার সঙ্গে এক ভদ্রলোক ছিল উনি সন্ন্যাসী type -র লোক

ওনাকে ওনার হাত ধরে আমি বে line -এ গঙ্গোত্রী মায়ের কাছে গিয়ে পৌছলাম পূজোও দিলাম এই এক গেলাম তারপর চলে গেলাম বদ্রীনাথ

হঠাৎ করে দেখি যোশিমোড়ের পরে রাস্তা গাড়ি আটকে গেছে কারণটা কী বলাম পাহাড়ি রাস্তা তো ডানদিক বাঁদিক গাড়ি হলে পড়েই গাড়ি আটকে যায় সেইখানে ঘন্টা দেড়েক আমার late হয়ে গেল তার মধ্যে প্রচন্ড ঠান্ডা

এইবার একটা কাজ করেছি আমাকে একজন মহা পন্ডিত লোক বলেছিলো কী বদ্রীনাথে গেলে এই কাজটা করুন যেটা আমি উল্লেখ করতে রাজি নই মানে পিতা মাতার

উদ্দেশ্যে রাম এটা করেছিলাম এখন জানিনা সেটা ভগবান কতদুর কী করে না করে আমি করে এসছি এটা আমার মনের তৃপ্তি এইটুকুই বলি তারপর ওখান থেকে কেদার কেদার হয়ে কেদারের অবস্থা খুব ভালো না

রাস্তাঘাট খারাপ বৃষ্টির weather খারাপ একটু এদিক ওদিক করে আমরা আবার হরিদ্বার back করলাম হরিদ্বারে back করার পরে এবারে কিছুদিন ছিলাম থাকার পরে ওখান থেকে আবার দিল্লি back করলাম আমার তেইশে আআআ ওই octo October ছিল আমার কলকাতা back করার তেইশ ও বাইসে october train তেইশে পরবে তা চার দিন আগে দিল্লি পৌছে গেলাম পৌছে গিয়ে দিল্লিতেতো অনেক জায়গা দেখার আছে আমি ইন্দিরা ভবনটা কোনো দিন যাইনি তো ইন্দিরা ভবনে গেলাম ইন্দিরা ভবনে গিয়ে একটা জিনিস দেখেছি আমি ইন্দিরা গান্ধী যে কত বড়ো মনের মানুষ ছিল এতো বড়ো লোকের মেয়ে তার জীবন যাপনের এতো সাধাসিধে যেটা আই মানে ভাবতে পারিনা ভাবলেও কেমন লাগে মানে high thinking simple life

ওভোর বাড়ি ওর বাড়িতে কেউ অতিথি গেলেও নিজেই চা করে খাওয়াতো এগুলো শুনতাম আমার বাবার মুখে আমি জানতাম না তা আমি আআআ এবার তারপর ওখান থেকে

ইন্দির গান্ধী গান্দি যেতূ এম যে পোশাকটা পরে মারা গেল তার পোশাকের একটা নিজস্ব তখনকার সময় laptop রাজীব গান্ধী laptop use করতো সেটাও দেখলাম রাজীব গান্ধী যে জুতোটা পরতো কোলাপুরী সে জুতো টাও দেখলাম দেখে মনটা ভরে গেল

এদের জীবন যাপন এরা কতো বড়ো লোকের মানুষ কতো বড়ো মাপের এরাই দেশের একমাত্র এরাই দেশকে চালাতে পারে এরাই দেশের চালানোর উপযুক্ত লোক এছাড়া মনে হয়না আমার ধারণা in my look আমার মনে হয়না অন্য কেউ করতে পারে যাক সেটা হলো বিকল্প ব্যাপার আমার যা মনে হয় সেটা আমি ব্যক্ত করলাম এইটুকুই

Mangrove অরণ্যের মধ্যে সুন্দরবন একটি অন্যতম নাম Mangrove অরণ্যে প্রচুর সুন্দরী গাছ পাওয়া যায় সেইজন্য Mangrove অরণ্য বলা হয়

শ্বাসমূল থাকার জন্য সুন্দরবনে প্রচুর ঠেসমূল দেখতে পাওয়া যায়

সুন্দরবনের প্রধান এবং সবথেকে জনপ্রিয় এবং বিখ্যাত যে প্রাণীটি আছে সেটি হচ্ছে বাঘ Royal Royal বেঙ্গল tiger

এরছাড়াও সুন্দরবনে প্রচুর পরিমাণে বাঁদর হরিণ ও অন্যান্য জীবজন্তু দেখতে পাওয়া যায়

সুন্দরবনের নদীতে প্রচুর কুমির এবং প্রচুর সননদীর যে নোনাজলের মাছ সেগুলো দেখতে পাওয়া যায়

আমাদের সুন্দরবনের মানুষ

সংসার চচালায় এবং জীবনযাপন করে সুন্দরবনে প্রচুর মানুষ যায় তাদের জীবিকা অর্জনের জন্য

যেমন মধূভাঙা কাঠসংগ্ৰহ শালপাতা সংগ্রহ ইত্যাদি কারণে সুন্দরবন tourism -এর জন্যও বিখ্যাত

প্রচুর tourism সংস্থা আছে যারা ব্যবসায়ীক ভাবে সুন্দরবনে মানুষদের মানুষজন দের বেড়াতে নিয়ে যায়

এবং এরথেকে সরকার কিছু পয়সা ইনআ পয় সরকারের কিছু পয়সা উপার্যন হয় এবং সেই মানুষগুলোর সংসার চলে

সুন্দরবনকে আরও জনপ্রিয় করার জন্য সরকারি নানা প্রকল্প সরকার চালু করেছে যার যেখানে অভয়ারণ্য তৈরি হয়েছে বাঘেদের জন্য

বা হরিণের হরিণদের জন্য যেখানে বন্যপ্রাণীরা নির্ভয়ে যাতায়াত করতে পারে সুন্দরবন শুধু india - র মধ্যে নয়

বাংলাদেশেও কিছু এড়িয়া জুড়ে সুন্দরবনের অবস্থান সুন্দরবনেও প্রচুর দুর্লভ প্রজাতির গাছপালা আছে

যার মধ্যে আগেই বলেছি সুন্দরীর জন্যই যা সুন্দরী গাছের জন্যই জায়গাটার নাম সুন্দরবন হয়েছে

BREATHE এছাড়াই সুন্দরবনটা সুন্দরবনটা আপনার প্রচুর নদী দিয়ে নদীমাতৃক দেশ যেহেতু নদীমাতৃক এড়িয়া প্রচুর নদী নদনদী আছে

এবং বঙ্গোপসাগরের সঙ্গে সে নদনদী গুলো মিশেগে মিশে গেছে সুন্দরবন একটি দ্বীপ

বিভিন্ন জন্তুজানোয়ার থাকে

গভীর জঙ্গলে মৎস মুখী যারা মৌমা মৌচাক ভাঙে কাঠসংগ্ৰহ করে তারা ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষেধ সরকারি ভাবে সেগুলো বেআইনি

যারা যারা চোরাচালানকারী তাদেরকে রুখতে সরকারি ভাবে বিভিন্ন রকম

যাতে বন্যসম্পদ প্রাণীজসম্পদ সংরক্ষণ করা যায় এবং এরজন্য সরকার প্রচুর বনকর্মী নিয়োগ করেছেন

সুন্দরবনের যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো ছিলোনা বর্তমানে কিছুটা হলেও

সেখানে যারা বেড়াতে যান তাদের জন্য প্রচুর guest house Lodge ইত্যাদি তৈরি হয়েছে সুন্দরবন সুন্দরবনে যাওয়ার জন্য

plus তাছাড়াও অনেক বড়ো বড়ো launch সেখানে পাওয়া যায় সেখানে রাত্রিযাপন করা যায়

সেখান থেকে মানুষ সুন্দরবনের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং জলযাত্রা একটা সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারে

সুন্দরবন এ গিয়ে লোকের প্রথম আশা থাকে বাঘ দেখা কেউ দেখতে পায় কেউ দেখতে পায়ে না প্রত্যেক বছর প্রচুর মৎস্যজীবী যারা মাছ কাকরা সংগ্রহ করতে জায়ে সুন্দরবন